এখানে অনেকগুলো কফি মগ ছিল অনেক ধরনের কফি মগ |

এটা হলো একটা পাথার | এখানে ওপরে কারেন্ট -এর তার দেখা যাচ্ছে আর --

পাথরের সাথে একটা মেন রোড আছে আর পাথরটাতে কিছু লাগানো রয় --